কিছু কিছু--

ডিয়ার লিসন প্যান কার্ড জি.এস.টি টি.ডি.এস ।

এম.এস সরদার ফার্মেসি লেখা আছে। ওষুধের দোকান আছে জানো কি বস্তায় আছে।

দুটো গাছ রাস্তা আছে। ।